এটি একটি ফিস মার্কেটের ছবি .

দুজন ব্লু কালারের শার্ট পরে আছে একজন হোয়াইট কালারের শার্ট পরে আছে.

দূরে ওই কুরকুরে -র প্যাকেট দেখা যাচ্ছে দোকানটা খুব সুন্দর লাল রঙের পর্দা রয়েছে ডিসটিল ওয়াটার -ও পাওয়া যায়।

লিভ গার্ডের ব্যাটারির খাপড়াও দেখা যাচ্ছে আর কি.

একজন চেয়ারে বসে কাজ করছে চেয়ারগুলি লাল রঙের।

কেউ বাইক চালিয়ে যাচ্ছে.

ছবিটিতে একটি সমুদ্রতট লক্ষ্য করা যাচ্ছে.

এটা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের এন্ট্রান্স .

ওপরের নীল সন্ধ্যার আকাশ দেখা যাচ্ছে.

তিনি সাদা কালারের শার্ট পরে আছে.

সামনে একটি নারকেল গাছ দেখা যাচ্ছে.

বাড়িটি প্রচণ্ড পরিমাণে সাদা রঙ ইউজ করা হয়েছে বেশি।

দুটি হাস দেখা যাচ্ছে তাদের মাথা কালো রঙের তারা জলে ভেসে বেড়াচ্ছে।

পিছনে সবুজ ঢাকা পাহাড় দেখা যাচ্ছে.

পিছন দিকে শশ ধোঁয়ার মত কুয়াশা দেখা যায়.

এটি একটি ডি_এম অফিসের ছবি.

দূরে ওই এ_সি দেখা যাচ্ছে.

দুইটি আঙ্গুল সামনে দিয়ে রেখেছে.

এটি একটি অপারেশন থিয়েটার .

গোদরেজ ইন্টিরিয়র নাম.

অনেকগুলি লাইট আছে ফ্যান আ-ছে।

তার পায়ে পা তুলে আছে.

এটি কুচবিহার রাজবাড়ির হেরিটেজ রাস্তা।

পেছনে একটি নীল কালারের চার্ট রয়েছে.

দূরে ওই ঠাকুর দেখা যাচ্ছে.

দোকানের সামনে একটি বাইক রয়েছে.

দোকানের ভিতরে একটা লোক দেখা যাচ্ছে লোকটি চেক শার্ট গেঞ্জি পড়ে আছে.

উপরে একটি দর-জানলা পরিলক্ষিত হয়.

তার অনেক টায়ার দেখা যাচ্ছে .

কোথাও এই মাল আনলোডিং হচ্ছে .

এটি একটি মিষ্টির দোকান এখানে বিভিন্ন দাম ও বিভিন্ন স রকমের মিষ্টি পাওয়া যায়।

ফোনপে এর কিউ_আর কোড রয়েছে.

এটি একটি জুতোর দোকান. যার নাম মাইলেজ .

পাশে একটি ট্রান্সফরমার ও লখ পরিলক্ষিত.

ছবিটি একটি মূর্তি এক্সিবিশানে সম্ভবত.

খুব পরিষ্কার হোটেল দেখা যাচ্ছে.

সম্ভবত এটি একটি এ_টি_এম .

লাল রঙের ঘরগুলি দেখা যাচ্ছে.

সামনে মেইন প্রবেশদ্বার আছে.